ও আচ্ছা জন ইব্রাহিম ও আছে?

আর তেমন তো ফাটাফাটি হবে।

তারমানে ফাটাফাটিই হবে না না আমরা যেটা ফাটাফাটি মানে চেন্নাই এক্সপ্রেস টা দেখেছিলাম, last এর যে গানটা হয়েছিল না লুঙ্গি dance? ওখানেই সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফিদা হয়ে গেছে। ওই বইটা ছিল যে ঐখানে যে acting করেছে শাহরুখ খান ওরে বাবারে আর কি দীপিকা পাডুকোন পাগলামো করেছে। ওই south Indian বলে বলে।

ভেবে মানে একদম যে হাসি যা হাসি হম তাই জন্য ভাবছিলাম এইবার পাঠান যাবো। পাঠান যাওয়ার পরে, বিরিয়ানি খাবো তারপরে নন্দন যাবো। নন্দন গিয়ে ভালো করে movie টা ভালো করে আড্ডা মারবো চা ফা খাবো। আর যদি হয় বিরিয়ানি খাবার পরে একটু নিউ মার্কেটে সব জায়গায় ঘোরাফেরা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকাছে কোনো অসুবিধা নেই। যাওয়া হবে

নাহ অসুবিধা কিচ্ছু নেই। এখন ঐদিন তো কাজ

দেখো যদি এরকম করি সবাই plan কর তারপরে যাবো, কেউ যাবে না। হম তার থেকে ভালো কি আছে? এটা বলেদে কি? আমরা যাচ্ছি, কার আসার আছে আসুক।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 হ্যাঁ সব একবার তো এটা বল তো বলে দেখতে হবে যে, আসিস আয় তাহলে আমরা এরকম যাচ্ছি তোমরা যদি আসার ইচ্ছা থাকে বাহ্ তোমরা বাহ্ আসতে পারো ব্যাস ব্যাস। তাহলে হ্যাঁ তাহলে দেখবি নিজে চলে আসছে। হ্যাঁ যদি তুই এটা বলিস, চল তবে plan করি। plan করে ঘুরতে যাই, কেউ আসবে না। হ্যাঁ তারপরে ভাউ খাবে। বলবে ঠিকাছে বলছি এইকরছি ওইকরছি। হম যদি এটা বলিস?

হ্যাঁ আমি direct ফোন করে বলবো যে, আহ এরকম day তে আমরা final করে রেখেছি ওখানে যাবো আমরা দুজন। তোরাও যদি আসতে চাস হম আসতে পারিস কোনো ব্যাপারই নয়। এখানে একটা cinema ব্যাপার আছে। হম হম খাওয়া দাওয়া সেখানে সবকিছু করবো ঘোরাফেরা সবকিছুই হবে। cinema hall এও যাবো। হম সবকিছু করবো রাত্রের দিকে বাড়িতে আসবো।

হম মজা হবেই হবে মানে? পাক্কা হবে। আরও ভালো লাগলে আরও next time প্রায় ফের ওরকমই যাবো। সব বন্ধুরা মিলে একসাথে যাবো।

একদম একদম। দেখাযাক কতজন যায়? আবার ওদেরকে বললে ওরা আবার কি বলে? ওরা তো মনে হয় অনেক সময় নাই দেখ বলতে থাকে। কিছু জন টাকা বাকা নিয়ে একটু পিছিয়ে যাবে। হয়তো movie দেখতে টাকা লাগে। বিরিয়ানি খেতে টাকা লাগবে। হ্যাঁ অনেক তো ওরকম করে।

ওটাই আচ্ছা দেখ এত্ত খেটেছি পুরো বছর। একদিন যদি নিজের উপরে একটু খরচা করি, তাহলে কি আছে বলতো? ও ওদের problem কেন?

কেন? টাকা হচ্ছে না করে girlfriend নিয়ে বেরোবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো।

ঠিকই বলেছো girlfriend কে নিয়ে যখন bike এর পেছনে নিয়ে যাবে তখন তেল খরচ হয় না। আমরা যখন ডাকবো তেল খরচ হয় না আমরা ডাকবো বা আমরা যদি বলি যে আমাকে ওখানে ছেড়ে দিবি? তখন তেল খরচ হয়। হম girlfriend এর সঙ্গে যখন movie যাবে ওইখানে popcorn নিলে খরচ হয় না। আর এখানে যদি শুধু একবার বলি কি ভাই? মুড়ি খাইয়ে দে, একটা চা খাওয়া, টাকা বাকা নেই pocket point ছেঁড়া আছে। pocket টা ছেঁড়া আছে প্যান্ট এর। এক একটা dialogue শুনবি না? মাথা খারাপ হয়ে যাবে। ওই girlfriend কে নিয়ে

ওদের অনেক কিছুই ব্যাপার। ওরা কোনো কাজ করবে না ওরকমই সবকিছু দেখাবে। তারা থাকলেও হম বলবে যে নেই ভাই। হম হম হম আরে এখনই দেখতে পেয়েছি নন্দনে এ চলছে International movie festival চলছে। ওইখানে দেখতে পারছি কি মানে একটা বড় screen লাগিয়েছে। ধরে নে কাছাকাছি চল্লিশ feet এর screen লাগানো আছে ground এ। ওরে ওইখানেই আড্ডা ফাড্ডা মারে।

ওখানে live movie চলবে। পুরোনো পুরোনো movie গুলো যেই মানে যে অস্কার level এ select হয়েছে, ওইসব movie লাগিয়েছে দেখার জন্য। বাহ্ ভালোই লাগবে একটা movie তো টাকা দিয়ে দেখবো।

খুবই ভালো মানে? ভালোই লাগবে হম সকলে মিলে সব এমনিতে বাইরে cinema hall বাইরে তে বসে বসে চা খেতে খেতে যখন কোনোকিছু দেখা যাবে তখন তো এমনিতেই ভালো লাগে। আড্ডা মারতে মারতে।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

তো হম হম একদম তাহলে তো ঘামালাম মানে আমার তাহলে তাহলে তো ওদের কে ফোন করতে জানাতে হবে যে আমরা এরকম যাচ্ছি এরকম ব্যাপারে এরকম ভাবে জানাতে হবে তো? নাকি একবার। একটা কাজ করবি। ফোন করলে ভাও খাবে। ঠিকাছে? একটা কাজ কর ওদের কে একটা group বানিয়ে দে। একটা massage পাঠিয়ে দিতে হবে হোয়াটস্যাপ massage. কি ভাই এইদিন এই movie টা যাচ্ছি। তারপরে lunch করবো বাইরে। তারপরে একটু ঘোরাঘুরি করবো। তারপর নন্দনে আড্ডা মেরে সন্ধেবেলা সাতটা আটটা অবধি। ট্রেন ধরে বাড়ি চলে আসবো। হম এটাও বেশ better plan আছে। এটাও better হবে হম কারণ হচ্ছে তোমার অতটাও বলতেও হবে না হোয়াটস্যাপে তে আমি inform করলাম। তো ওরা দেখেনিল যাদের হ্যাঁ আসার ইচ্ছা হবে তুই ফোন করে বলবি না সবাই ভাও খাবে টাকা নেই ভাই। হম কি করে যাবো? already এরকম হলে না দেখবি এভাবে বলবে কি ঠিকাছে ভাই চো দেখছি খরচাটা কি করে চালাবো?

হ্যাঁ অবশ্যই অবশ্যই। নিজে দেখবি ready হয়ে যাবে। okay

Cinema hall এ কোনো সময় গিয়েছিলে? আরে পাঁচ ছ মাস হয়ে গেছে ওর আগে গেছিলাম। আহ ভালোই আছে মানে ঐখানে দেখ ওইখানে আছে একটা fried rice আছে। খুবই ভালো ওটা multiplex না ওটা cinema hall আছে। একটা রক্সি আছে, ওটা multiplex না cinema hall আছে। আর ওই সময় একটু সস্তা হয়। মানে ধরে নে একশো কুড়ি টাকা, দেড়শো টাকা, আশি টাকা, সামনে যে বসে ওইটা আশি টাকার seat হয়। মধ্যেখানে যে বসে ওটা একশো কুড়ি টাকা হয়। আর পিছনে যে বসে ওইটা একশো আশি টাকা। উপরে balcony তে বসলে আহ দুশো আড়াইশো টাকা seat হবে। আহ হ্যাঁ, আর যদি multiplex এ যাবো যদি আইনক্স আছে, টি ভি আর আছে সেটা shopping mall এ হয়। বড়ো বড়ো cinema গুলো হম যেখানে মানে ভিতরে গিয়ে তিনটে চারটে screen আছে একসঙ্গে তিনটে চারটে movie চলে। ওইটাতে কি আছে? morning এ যদি যাবো, তাহলে ধরে না একশো দশ একশো কুড়ি টাকায় পুরো seat.

দশটার পরে যাবো তাহলে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা seat হবে। ওই seat টাই ওইটাতেই আমরা একশো একশো দশ টাকায় দেখে ওহ তারমানে যত রাত হবে তত হম হম budget বাড়তে থাকবে। হ্যাঁ কেন কি লোকরা দিনের বেলা তো আসতে তো চায় না। ওই morning time এ সবই ঘুমিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ তাই জন্য আর রাত্রিবেলা তো সবাই যার কাছে গাড়ি আছে bike আছে সে ওরা আসবে। Movie দেখবে, dinner করবে চলে যাবে। হম

আর তারপরে last year এর last night কে ভালো করে কাটাবে না বলতো? ব্যাপার এটা আছে। তারপর হ্যাঁ এটাও ব্যাপার আছে। তাই জন্য ব্যাপার এইটা আছে।

তাই জন্য বলছি হ্যাঁ নিজেদের কি দু তিন দিনে সব ready হয়ে যাবে বলবে হ্যাঁ ভাই plan কর সব চল। টাকা বাকা কিছু করার নেই বলবে সব খরচা নিজে এখানে দেবে আগে থেকে কিছু বলা যাবে না। এখানে on spot টিকিট কাটা যাবে। on spot বিরিয়ানি packet বিরিয়ানির যত টাকা লাগবে নিজেদের gift কিনবে, নিজেদের চা খাবে, নিজে দেবে dicition করে হয়ে যাবে ওটাতে ওতো চাপ নেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ নিজের খরচা নিজে চালাবে। কোনো ধার বাকি যে তুই দিয়ে দে ভাই আমি পরে দিয়ে দিচ্ছি এসব চলবে না।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

বাবু আছে ওকে বলেদিস। ঠিকাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা চল তাহলে। রাখছি। বলে আমাকে জানাস হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ। hello

শোন না আমি তো তোর photo photo দেখি ভালোই gym টিম করছিস video টিডিও ছারছিস আর তুই এত fit থাকার জন্য খাটাখাটি খাটাখাটনি করছিস আর আমি এখানে ঘরে বসে বসে মোটা হচ্ছি তো হালকা একটা easy diet বলে দে যেটা কিনা আমি follow করতে পারবো কারণ আমি দেখ বাড়িতে বসেই মানে কাজ করতে হচ্ছে সেরম হাটা চলার মধ্যে থাকতে পারছিনা ধর যেদিনকে একটু office এর ফাক পেলাম gym এ যাচ্ছি আর যেদিনকে ফাক পাচ্ছিনা gym এ যেতে পারছিনা তো আর আমার যেটা main problem মানে যেটা আমার চেষ্টা করলেও হয়না সেটা হচ্ছে আমার সকালের breakfast টা তো সবটা তোকে বললাম এবার তুই আমাকে কিছু একটা বল যেটা কিনা আমি continue করতে পারবো দেখ এখানে প্রথমেই একটা কথা বলার সেটা হচ্ছে যে সকালের breakfast কোনোভাবেই skip করা যাবেনা ঠিক আছে কারণ আমরা যখন রাত্তিরে খাই কটার সময় খাই দশটার সময় খাই দশটা আহ মানে মোটামুটি ধরে নেয়া যায় যে দশটা থেকে এগারোটার মধ্যে ninty percent ঘরে খাওয়া হয়ে যায় ঠিক আছে

এগারো ঘন্টা বারো ঘন্টা পর খাচ্ছি রাত্তিরের খাবারের পরে সকালের খাবার টা এবার তুই যদি সেটাও না খাস সেটা যদি একদম দুপুর বেলা খাস তাহলে তো সেটা খুব বাজে ব্যাপার কারণ সেটাতে তো একটা তা চৌদ্দ পনেরো ঘন্টা কি ষোলো ঘন্টার একটা gap পরে যাচ্ছে তোর খাওয়ার যেটা তোর body এর জন্য একদমই ঠিক না তো breakfast টা ভালো মতন করতেই হবে তো diet এর এটাই হচ্ছে ব্যাপার diet মানে তো এটা না যে আমি কম খাবো বা আমি খাবই না ঠিক আছে diet এর মানে হচ্ছে আমি যেটা খাচ্ছি আমি পেট ভরেই খাবো কিন্তু ভালো জিনিস খাবো খারাপ জিনিস খাবো না মানে এইটাই তো diet তো সেখানে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে যে খেতে হবে না খেলে হবেনা কিন্তু নিজের খাবার থাকবে একদম মানে কি খাচ্ছিস সেটা maintain করে খেতে হবে আর যেরকম শুধু gym kore মানে অনেক মানুষ এরকম আছে যে সারাদিন gym করে তারপর বলবে এইতো দেড় মাস হয়ে গেছে gym করছি তাও কিছু হেলদোল নেই মানে আপনি কি খাচ্ছেন সেটাও তো দেখতে হবে যে আমি gym করে বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে কচুড়ি কিনে কচুড়ি খেয়ে বাড়িতে যাচ্ছি ঠিক আছে বা কচুড়ি আর জিলাপি নিয়ে বাড়িতে যাচ্ছি তাহলে তো হবেনা আবার সেইরকম ভাবেই শুধু diet করলাম যে শুধু শাকপাতা খেলাম সেটা করলে হবেনা আপনার মানে gym এ যেতে হবে বা gym এ না গেলেও মানে একটা প্রত্যেকদিনের একখানা মানে workout করতেই হবে তাহলেই সে আরকি একটা healthy lifestyle lead করতে পারবে

সকালবেলা breakfast আমি যেরকম খাই ঠিক আছে আমি হয় ডালিয়া খাই আর নাহলে একটা নতুন recipe শিখেছি সেইটার নাম হচ্ছে বেসন দিয়ে একটা পরোটার মতন সেটা হচ্ছে এরকম সেটা আবার বিহার ইউপিতে খুব famous নাম হচ্ছে বানানো যেতে পারে যেটা খুব সহজেই বানানো যায় and খুব কম তেল লাগে তো এটা খুব ভালো খাবার সেটা হচ্ছে first এ দু তিন চামচ এই মানে যতটা আগে দুটো পরোটার মতন বানাতে যতটা বেসন লাগবে সেই বেসনটা নিয়ে তার মধ্যে একটু মানে গোটা জিড়ে এরপর একটু আদা বাটা একটু হলুদ হ্যা আর নুন দিয়ে জল দিয়ে গুলে রাখতে হবে একদম টেলতেলা ভাবে গুললেও হবেনা আবার একদম মানে খুব tight গুললেও হবেনা যেরকম আরকি ওই বেগুনি টেগুনি ভাজার জন্য যেরকম মানে ইসে করা হয় ওরকম ভাবে আহ তোর একটা better বানিয়ে রেখে দিতে হবে হ্যা তার সাথে তোর যে সবজি যে সবজি খেতে মন চায় সেই সবজি ছোট ছোট একদম ছোট ছোট করে কেটে তার মধ্যে একটু নুন ছড়িয়ে আরেকটা বাটিতে রেখে দিতে হবে তারপর একটা চাটুতে একদম দু চামচ তেল দিয়ে তেল টা গরম হলে পুরো চাটুটা spread করে ওই বেসন টা ঢেলে বেসন টা একদম যাতে শুকিয়ে যাওয়ার আগেই উপর থেকে vegetable গুলো দিয়ে দিতে হবে বা উপর থেকে একটু চেপে দিয়ে তারপর উল্টা দিয়ে দুপাশ ভেজে নিলেই ready হয়ে যাবে আর তার সাথে যদি কেউ দই খেতে চায় দই যা খেতে চায় সেটা খাবে কিন্তু মানে শুধু দই দিয়ে খাওয়াটাই better কারণ আবার কিছু খেতে যাবে তার সাথে আবার extra calorie ঢুকবে সেটা না করাই ভালো আচ্ছা মানে এটা খানিকটা ওই গোলা রুটির মতো তাইতো হ্যা সেটা বলা যেতে পারে যে গোলা রুটির মতো কিন্তু গোলা রুটিতে চিনি থাকে সেই চিনি টা দিচ্ছিনা আর গোলা রুটির যেমন অনেক ঠিক হয় better টা গোলা রুটি একদম চারিদিকে ছড়ায় না একদম মোটা মোটা হয় আর ওরকম হয় ওরকম মানে অতটা মোটা হবেনা একদম পাতলা পাতলাই হবে ঠিক আছে আহ ই and মানে আবার বেশি পাতলা হয়ে গেলে আবার কি হবে বেশি পাতলা হয়ে গেলে ওপরে যখন আমি vegetable গুলো দেবো সেটা ওল্টানোর সময় ছিড়ে যাবে মানে তুই একদিন দুইদিন বানালে বুঝে যাবি যে আমি বেশি মোটা বানালে একটু মনে হবে বেসন খাচ্ছি বেসন খাচ্ছি আবার বেশি সরু বানালে ওই ছিড়ে যাবার ভয় ঠিক আছে তুই দুই দুই তিনদিন বানালে তুই বুঝে যাবি যে কতটা মোটা বানাতে হবে ঠিক আছে এটা কিন্তু মানে কম সময়ে বানানো যায় ঠিক আছে পেট পুরা একদম যতক্ষণ না তুই lunch করছিস ততক্ষন পুরো ভরা থাকে আর তোর পেটে এমন কিছুই যাচ্ছেনা ঠিক আছে যেটা তোকে মোটা বানাবে ঠিক আছে একটু হয়তো তেল যাচ্ছে but ঐটুকুনি তো দিতে হবেই নাহলেতো এবার জল দিয়ে মানে এসব করে খেতে হবে সেক্ষেত্রে তো ব্যাপার টা উল্টাবেইনা মানে বেকার লাগবে খেতে জলের জিনিস কি র ভালো লাগবে

খাওয়া যেতে পারে রে না masala oats খাওয়া যেতে পারেনা কারণ masala oats এর মধ্যে preservative থাকে যে মশলাগুলো বা যে জিনিস গুলো দেয়া হচ্ছে ওটার মধ্যে preservative থাকে and preservative তোর শরীরের পক্ষে খুব খারাপ তো তুই যত যেকোনো packed food যেগুলো আমার ready to eat যে food গুলো আসেনা বাজারে ঠিক আছে এরকম কিচ্ছু খাওয়া যাবেনা ঠিক আছে যদি তোমার রোগা হতে হয় বা নিজের শরীরকে ভালো রাখতে হয় যতটা কম আমি packed food খেতে পারি ready to eat food যতটা avoid করতে পারি আমি শরীরের জন্য ততটাই ভালো আচ্ছা আমি আরেকটা কি করতাম বলতো কখনও মানে তাড়াহুড়োতে থাকলে ধর মানে সকালবেলা তো যেহেতু skip করে দিতাম দুপুর বেলা ধর ভাত খেতে না ভাল্লাগে না অনেক সময় একঘেয়ে লাগে আমার ভাত জিনিসটা ভাল্লাগেনা তো রুটি থাকতো তো আহ ধর একদম চাটুতে অল্প তেল দিতাম প্রথমে রুটিটাকে একবার ঘুরিয়ে দিতাম মানে হালকা ওটা fry হয়ে গেলো যে একটা roll এর মতো পুরো ডিম ভেজে তার মধ্যে দিয়ে ছড়িয়ে দিয়ে তার মধ্যে শসা পেঁয়াজ লংকা একটু লেবু একটু গোলমরিচ লবন দিয়ে আহ মানে ব্যাপারটা roll এর মতো roll করে পুরো মানে বেশ ভালো লাগে কিন্তু মানে আর মানে আমার যেটা মনে হয় ওটা healthy মানে যেহেতু ডিম দিচ্ছিস তুই দেখ এখনতো আমার পক্ষে ওরম ভাবে possible না শুধু মাত্রই ডিম আহ তোর আহ eeg white খাবো এগুলো তো সম্ভব না কুসুমটা তো এগুলো হবেই মানে ওই তুই যেরকম এক্কেবারে hardcore gym করিস তো আমার পক্ষে সেরকম ভাবে possible না so এগুলো এরম খাওয়া যেতে পারে নাকি এগুলো খুবই আহ মানে আমার জন্য উচিত না বা যাই বলিস না কেনো

মিষ্টি খাবোনা মানে চিনি যে পৃথিবীতে আহ exist করে সেটা ভুলে যেতে হবে যে চিনি আছে চিনি বলে কোনো জিনিস আছে যদি মিষ্টি খেতে হয় বা কোনো রান্নায় বা কোথাও মিষ্টি দিতে হয়

আহ পেট ভরানো যায় ততটাই মঙ্গোল ডিম খাওয়া যায় ডিমে একটা ডিম খাওয়া খুব ভালো and উম ডিমটা আমাদের যতই তুই diet করিস আমাদের body weight যত আমাদের কিন্তু সারাদিনে তত gram protein দরকার এবার আমরা যদি মানে কেউ যদি আমিষ না খায় ঠিক আছে তো protein টা কোথা থেকে আসবে তাহলে ডাল থেকে আসবে একটু মানে যে ডিম খাচ্ছে ডিম থেকে আসবে এই যে মাছ মাংস খাচ্ছে না তার কথা বলছি তো এগুলো তো খেতেই হবে এগুলো না খেলে তো হবেনা মানুষ তখন মানুষ যদি এরকম দেড় মাস দুমাস এসব না খেয়ে থাকে তখনতো মানুষ মানুষ আরো রোগা হতে থাকবে কি মানুষের muscle break হতে থাকবে মানুষের যে পেশী রয়েছে সেগুলো ভাঙতে থাকবে মানুষ রোগা হওয়ার দৌড়াতে তখন দেখবো পাঁচ minute হাটছে হেটে একদম কুকুরের মতো জীব বের করে করে হাপাচ্ছে করলে তো হবেনা নিজেকে তো ঠিক রাখতে হবে তারপরে body weight কমানো আচ্ছা এই ধর গেলো তোর সকাল বেলা আর দুপুর বেলা কি কি খাবো ধর মানে কেরম খাওয়া যেতে পারে কেরোম quantity তে খাওয়া উচিত দুপুর বেলায় যেটা আরকি আহ সব মানে যেকোনো dietitian বলে সেটা হচ্ছে উম seventy five twenty five এর ratio তে খেতে হবে ঠিক আছে seventy five তুই যে plate এ খাচ্ছিস তার seventy five percent ভরা মানে ভরা থাকবে হচ্ছে সালাদ ডাল শাক সবজি হেনা তেনা তে আর twenty five percent এ ভরা থাকবে হচ্ছে ভাত রুটি এইসব মানে তুই যে carbohydrate নিচ্ছিস সেটা আচ্ছা আর আর আমি দেখেছি যে মানে টক দই টা কি fat কমাতে অনেক মানে হেল্প করে আমি অনেককে দেখি টক দই খায় হুম টক দই fat কমাতে কিছু help করে না টক দই তোর পেটের পেটটাকে ভালো রাখে টক দইয়ের মধ্যে অনেক রকমের bacteria থাকে যেগুলো খুব gutt friendly bacteria ঠিক আছে সেই জন্য কিন্তু আহ টক দই fat cut করে মানে তুই যেটা খাচ্ছিস যেরকম আহ মানুষ বলে না যে green tea খেতে ঠিক আছে green tea কি করে green tea তোর পেটের মধ্যে যে তোর digestion হচ্ছে digestion এর যে process টাকে from করে and তোর পেটের মানে পেটের মধ্যে fat টাকে জমতে দেয়না ঠিক আছে দই ও same কাজ ই করে but অতটা মানে green tea এর মতো অতটা level এ করে না but ও পেটটাকে ভালো রাখে মানে অনেকেরই constipation problem হয় অনেকের আহ gass এর problem হয় হেনা তেনা হয় but দই খেলে

আচ্ছা আচ্ছা আচ্ছা এই ধর গেলো তোর দুপুরের খাবার আমি দুপুরে এক বাটি পুরো ডাল খাই তুই বললি যে এখন salad এর পরিমানটা বাড়িয়ে দেবো

আমরা একটা একটা করে শসা তুলবো একটা একটা করে গাজর তুলবো তারপরে খাবো এটা কিন্তু অনেক tiering process মানে অনেক্ষন সময় লাগছে তো আমাদের brain এর মনে হচ্ছে যে আমরা অনেক কিছু খেয়ে ফেলছি ঠিক আছে তো সেইজন্য বলে এগুলো আগে খেতে তাহলে তোমার মানে তোমার মনে হবে যে তুমি অল্প খেয়েই অনেক কিছু খেয়ে ফেলেছো and সেজন্য দেখবি বলে যে রাত্রি বেলা যখন যারা খায় তাদেরকে বলে রাত্রিবেলা soup খেতে ঠিক আছে এটা খাওয়ার ও ওই একটাই কারণ যে এক বাটি জল ঠিক আছে soup তো basically জল ই আর তো কিছুনা তো ওই এক বাটি জল কেউ যদি চামচে করে একটু করে করে একটু করে করে খেতে থাকে তো ওই soup এর soup খেয়ে মানুষের মনে হয় যে সে অনেক কিছু খেয়েছে তো তার পেট ভরতি তো সে তারপরে আর তার খাওয়ার ইচ্ছা থাকেনা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এরকম একটা psychology কাজ করে

আচ্ছা তুই যে আহ এবার যখন এই তুই যে এখন বলছিস diet করবি তার আগে তোর উচিত হচ্ছে তোর desired সব food খেয়ে নেওয়া যে আমি যেন যখন আমি diet করতে শুরু করবো কিছু দেখে আমার লোভ না লাগে যেন আমার মনে হয় এইতো দুদিন আগেই আমি সব খেয়ে এসছি তাইলে একটা কাজ করি তুই যখন এটা আমাকে বলেই দিলি দেখ diet তো হবেই এটা তো তোকে যখন আমি phone করেছি সবকিছু আমাকে continue করতেই হবে ব্যাপারটা হচ্ছে তার আগে আমরা এই শনি রবিবার কোথাও একটা চুটিয়ে খাবার দাবার টা সেরে আসি তাতে কি না আমার ওই ব্যাপারটা আর না থাকে ঝোক টা না থাকে তার জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে যেকোনো একটা ভালো buffet দেখে সেই buffet এ গিয়ে খাওয়া কারণ সেখানে সব ধরণের খাবার available তুই যা পারবি তাই খাবি একেকটা জায়গায় তোর দৌড়াতে হবেনা একেকটা জিনিস খাওয়ার জন্য আচ্ছা কোথায় যাওয়া যেতে পারে তাইলে এখন তো কলকাতায় যেই buffet এ উম আরকি লোকজন সব থেকে বেশি যায় সেটা হচ্ছে barbeque nation আর barbeque nation এ ও কিন্তু আমি যে তোকে বললাম না একটু আগে যে ছোট plate ঠিক আছে barbeque nation এ কেন সব buffet এ কিন্তু আহ ছোট plate ব্যবহার করা হয় যাতে তুই কম খাস and কম খেলেই তোর মনে যে তুই অনেক খেয়ে ফেলেছিস এজন্য তোকে যে plate গুলো দেয়া হবে যেগুলো দেখবি

একদম main entrance দিয়ে ঢুকবি দেখবি desert counter তোর সামনে রাখা ঠিক আছে কারণ হচ্ছে ওরা চায় যে desert হচ্ছে আমি যে ওই যে চিনির কথা বললাম

খেলে তোর মনে হতো আহ খেলাম বা কোনো একটা কাজ করছিস তোর মনে হতো ওফ এটা খুব ভালো হলো বা একটা কোনো movie দেখছিস movie দেখার climax এর সময় তুই exciting feel করিস বা climax এর পরে যখন climax টা শেষ হয় একটা satisfaction আছে তো এটা আমাদের brain এ একটা hormone আছে সেটার নাম হচ্ছে dopamine ঠিক আছে সেটা আমাদের ব্রেন relief করে যখনি তোকে excite করার জন্য কি তুই যখন satisfied হোস তখন ঠিক আছে এই দুটো সময় dopamine release হয় এবার যখন তুই ঢুকেই দেখছিস চিনি বা আহ desert ঠিক আছে তোর brain এ তখনি dopamine release হচ্ছে একটা excitement এর জন্য যে আহ এই জিনিসগুলো আমার সামনে রাখা আছে এই জিনিসগুলো আমি খাবো এটা তোর back of my mind চলতেই থাকবে তুই যতই ওখানে যা খুশি খাস যে আমার পেটে জায়গা বাঁচিয়ে রাখতেই হবে ওই জিনিসগুলোকে খাবার জন্য and desert বানাতে সব থেকে কম খরচা হয় একটা restaurant এর তো ওরা চায় যে তুই এইগুলো খা ঠিক আছে even একটা psychology কাজ করে তুই যখন একটা buffet এ যাবি দেখবি যেখানে mutton রাখা থাকে মানে যেখানে expensive dish রাখা থাকে যে যে dish গুলো বানাতে ওদের সব থেকে বেশি খরচা ঠিক আছে সেই dish গুলো কিন্তু সব থেকে odd জাগাতে রাখা থাকে যেটা মানুষের খুঁজতে কষ্ট হয় মানে দেখবি ধর কোনো buffet এ তুই বিয়ে বাড়ির buffet খেয়েছিস এটা এইটাতো সবাই কাজ করায় আমাদের যে cattering যারা করে তারাও কাজ করায় সেটা হচ্ছে তুই কোনোদিন যদি বিয়ে বাড়ির buffet এ next time যখন যাবি তখন লক্ষ্য করবি সেটা হচ্ছে আহ আমরা যখন বিয়ে বাড়িতে খেতে শুরু করি একটা কোণা থেকে খেতে শুরু করি ঠিক আছে যখনি mutton বা বিরিয়ানির যে counter টা ঠিক আছে সবসময় দেখবি পুরো যে buffet এর line টা তার মাঝখানে থাকে কোনোদিন কোনো কোনায় থাকেনা হ্যা তা তো থাকে